আঃ প্রবেশদ্বার দেখা যাচ্ছে যেখানে ইস্কুলটির নাম হল জি নেক্সট ।

এবং বিভিন্ন জিনিস আমদানি রপ্তানি করতে পারবে।

প্রবেশদ্বারের চিত্র যার সামনে--

যেখানে দেখা যাচ্ছে যে ঘরটির মধ্যে অনেকগুলি চেয়ার এবং টেবিল সারিবদ্ধভাবে রাখা আছে।

রাস্তার বিপরীত পাশে অটো বাইক --

অনেকগুলি লাইটও দেখা যাচ্ছে একটি বসার জায়গাও দেখা যাচ্ছে এবং ও অনেকগুলি জলের সরঞ্জামও দেখা যাচ্ছে।

ছোটদের বই এবং বড়দের ক্লাস নাইন টেন এসব ক্লাসের বইও দেখানো হচ্ছে।

কলা প্রভৃতি আছে আলু প্রভৃতি আছে তাছাড়াও তরমুজ আ-আনারস--

এটি একটি চিত্র যেখানে--

এই চিত্রটি একটি দুকানের চিত্র তুলে ধরা ধরেছে যেখানে আমাদের ঘরের বিভিন্ন সাজানের জিনিসপত্র রাখা আছে।

বিভিন্ন ধরনের ভগবানের মূর্তি আঃ--

যীশুর ছো আ যীশুর মূর্তি--

এই চিত্রটি একটি আ ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন এর সামনে থেকে তুলে ধরার একটি চিত্র যেখানে দেখা যাচ্ছে যে দুজন ব্যক্তি অটু আ গাড়ি চালাচ্ছে রাস্তার মধ্যে এবং --

এই চিত্রটি একটি শহরের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি বিল্ডিং অ্যা ভরে আছে এবং সেখানে গাছপালার তু অ্যা সংখ্যা অনেকই কম এবং একটি ছোট পুকুরও দেখা যাচ্ছে।